এবং অনেকগুলি জিমের জিনিস রাখা আছে এবং সাইডে পর্দা লাল এবং জলের বোতল আছে।

এখানে দুটি সবুজ রঙের বাস গাড়ি দাঁড়িয়ে আছে।

এটি হল একটি বাইকের শোরুম ।

সাইডে একটি একটি ছবি আঁকা আছে যেখানে অনেকগুলি মাছ আছে।

এখানে একটি দুকানের মধ্যে বিভিন্ন জিনিস রাখা আছে।

এটি হল একটি রাস্তা যেখানে একপাশে একটি বাইক ও এবং দেওয়াল আছে।

ই হলো একটি বাইকের শোরুম যার নাম হিরো ।

এটি একটি গাড়ির শোরুম যেখানে তিনটি গাড়ি দাঁড় করানো আছে।

এবং লোকটি সাদা ও কালো রঙের একটি শার্ট পড়ে আছে।